খুব দারুন চি -চিত্র উপরে উঠে এসেছে।

একটি ঘর শেষ থানে সে কিছু কিছু--

নদী নদীর জল ভাসমান জল এবং--

সেটি ডাক ঘরের একটি ব্যানার পোস্টার রয়েছে। পোস্ট অফিস ।

পশে ফাঁকা রাস্তা রয়েছে এ রোড -এর রোড -এর ধরে ব্যাঙ্ক অফ বারোদা একটি এহ --

সামনে দেখতে পাচ্ছি একটি বিরিয়ানি -র অ্যাঁ উম রেস্টুরেন্ট রয়েছে। বে--

সামনে দেখতে পাচ্ছি একটা বইয়ের হা লাইব্রেরি রয়েছে এবং বহু লোক সে উম বই পড়ছে বা দেখছে এবং উম একটি লোক ছবি করছে।

লোকজন আঃ ওঠার জন্য সে বাস -এ দাঁড়িয়ে আছে এবং কিছু গাছ পালা আছে।